এখানে ওপরে একটি ফ্যান ঘুরছে এবং সামোনে একটি ঘড়ি লাগানো আছে।

চারিপাশে অনেক জঙ্গল দেখতে পারছি।

কয়েকটি বেতের তৈরি চেয়ার এখানে রয়েছে।

তার ওপরে একটি ল্যাব দেখতে পাচ্ছি।